এই ফটো -তে একটো মহা পুরুষের--

কফি দোকানের বসতে যথায়--

এই ফটো টো একটা গেরাজ - এর বটে --

লোহার বাধান লাইট একদম ডেকোরেশন বহতই ভালো আছে।

একটা পাত ধরে আছে এইখানে।

এর সাইড - এ কুরসি বসিয়ে মেয়ে লোগ এহারার দৃশকে দেখছে। সাইড - এ বস কলা গাছ --

একটা গ্যারাজ আর ব--

ইউ ইউ ফটো টো একটা নদীর বটে।

আর একটাই আকাশে খাঁচি আর একটা তারাজু রাখে দিয়েছে।

অফিসর অফ হেলথ মালদা লিখা আছে ব্যানার -এ।

রিজাইন করে ঘরহই পেন্টা প্ল্যান -টা করা আছে।

দো খরিদ্দার দারহা আছে কে ওরা--

একটা টেম্পো লাগা আচ্ছে। টেম্পো তর ভিতর একটা দুটা মেয়ে লোক আর একটা--